নীল আকাশ দেখা যাচ্ছে সামনে কয়েকটি বড় বিল্ডিং দেখা যা--

পাশে একটি ট্রেন রয়েসে কয়েকটি ডাব্বা দেখা যাচ্ছে এর লাইন -এর ওপর দিয়ে কয়েকটি বিদ্যুৎ লাইন গেসে।

রাস্তার পাশে একটি খুঁটি রয়েসে ।

সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েসে স্মার্ট কেনেল ।

দুকানের সামনে একটি সাইনবোর্ড লাগানো রয়েসে।

পাশে একটি টুলের উপর একটি গামলা রাখা রাস্তার পাশে আরেকটি বাইক রাখা হয়েসে।

আশেপাশে অনেকগুলা বড় বড় গাস রয়েসে।

ব্যানারটিতে লেখা রয়েছে নেতাজি সুভাষ একাডেমী পাশে আরেকটি ব্যানার লাগানো রয়েছে ঘরটিতে গেইট লাগানো রয়েছে।

লাইব্রেরির ভিতরে একটি চেয়ার রয়েসে তরিয়ার মইদ্যে অনেকগুলা খাতা এবং বই রয়েসে একটি টেবিল রয়েসে।

রাস্তার পাশে অনেকগুলা সোটো বড় গাস রয়েসে।

এই সবির মইদ্যে দেহা যাচ্ছে একটি দুকানের মইদ্যে অনেকগুলা ফ্রিজ রাখা হয়েসে।

বেড়ার রয়েসে রাস্তার পাশে অনেকগুলা সোটো বড় গাস দেখা যাচ্ছে।

ভিতরে আরেকটি সা ছোট্ট সাইনবোর্ড রয়েসে সেখানে লেখা রয়েসে বিবো ।

পাশে অনেকগুলা সোট বড় গাস রয়েসে।

দোকানের মইধ্যে একটি টেবিল রয়েসে।

পিছনের মইধ্যে নীল আকাশ দেখা যাচ্ছে।

স্টেশনের ওয়ালের উপর দিয়ে একটি পাইব লাইন দেখা যাচ্ছে ঘরটির উপরে একটি বিদ্যুৎ লাইন যাচ্ছে।